ছবির সামনে একটি সাদা এসুবি পার্ক করা রয়েছে।

এই ছবিটিতে একটি বৈদ্যুতিন গৃহস্থালির সামগ্রী দোকানের ভিতরের দৃশ্য দেখাচ্ছে।

দেওয়ালের পাশে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে যা সম্ভবত নাম মালিকের তথ্য জানাচ্ছে।

এটি একটি সাধারণ বাস টার্মিনাল ।